একটি নারকোল গাছ আছে পিছনে একটি উম বিল্ডিং দেখা যাচ্ছে কিছু ভদ্রমহিলা আ এবং একটি পুরুষ দেখা যাচ্ছে।

দুটো-ও লোক উপরে দাঁড়িয়ে আছে দেওয়ালে লেখা আছে দক্ষিণ পাড়া জামে মসজিদ একটা লোহার গেট করা আছে-

এখানে একটা ও কোম্পানি দেখা যাচ্ছে। যার গেট -এ লেখা আছে লেকসাস মোটরস লিমিটেড ।

এ পামটাতে লেখা আছে ভারত পেট্রোলিয়াম । একটি বাইক নিয়ে একটি লাল রঙের বাইক -এ করে একটি লোক হেলমেট মাথায় দিয়ে যাচ্ছে।